সামোনে কাচের টেবিল এমো বসার সিট ।

এটি একটি মেকানিক -এর দোকান।

সাইকেল -এ একটি ব্যাগ ঝোলানো ব্যাগ -টির রং বেগুনি সাদা।

এটি বড় রেল লাইন রেললাইন -এর মাঝখানে একটি লোক দাঁড়িয়ে।

এটি গালামালের দোকান সামনে লেজ ও কুড়কুড়ে ঝোলানো।

আর ভেতরে পেনসিলের পাতা রাখা।